তিনি বুঝতে পারছেন না কেন গুরুদেব ওখানে বসে আছেন? সেটা তার ভাবনার কারণ, আর লজ্জা কেন? গুরুদেবকে এই পরিস্থিতিতে দেখে তার অকর্মণ্যতায় মানে তিনি তাকে ভালো রাখতে পারলেন না, গুরুদেবের কাছে সেটা তার কাছে লজ্জাজনক ছিল। তাই তিনি কেঁদে ফেলেছিলেন এই তিনটি কারণে। এরপর কি হয়েছিল, এরপর আমরা যাবো আর একটি important line এ হয় তোমার ওই ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও নাহয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করবো। বক্তা কে? মহাপাতক বলতে কি বোঝো? মহাপাতক শব্দের অর্থ মহা পাপী যে প্রচন্ড পাপ কাজ করে একেবারে পাপের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এখানে মহাপাতক বলতে তিনি নিজেকে মনে করছেন লালুর মা। লালু সেই সময় কোথায় কি করছিলো? সেটা তোমাকে বলতে হবে একেবারে শেষ para আর হচ্ছে শেষ পর্যন্ত আহ sorry কি কারণে লালুর মা একথা

এরপর যাবো, নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন বৃদ্ধ বলতে কাকে বোঝানো হয়েছে? তার পরিচয় দাও? এবং নির্বুদ্ধিতাটা কি ছিল? কি নির্বুদ্ধিতা ছিল? তিনি জানেন যে আহ উম যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন, সেই বাড়িটা কিন্তু একতলা বাড়ি ছিল না। লালুর বা বাবা, তিনতলা বাড়ি করেছিল আর তিনি একতলার ঘরে ছিলেন, কাজেই তার মাথার ওপর দোতলা এবং তিনতলার ছাদ দুটো ছাদ ছিল। এই দুটো ছাদ ফুঁড়ে জল কি করে তার ওপর পড়ছে এটা তার ভাবার কথা ছিল কিন্তু সে বিষয়ে তার মাথাতেই ছিল না এবং তিনি উপর আহ মানে এটার ছাড়াও ভেবেছিলেন, যে ছাদ ভেঙে তার মাথায় পড়তে পারে। এই বিষয়টায় তার নিজের নির্বুদ্ধিতা বলে মনে করে তিনি হেসেছিলেন। আর একটি important প্রশ্ন এখান থেকে হতে পারে, যে তার এই নির্বুদ্ধিতার মানে এই এই অংশটির মধ্যে দিয়ে বা এই উদ্ধৃতিটির মধ্যে দিয়ে আহ ওই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট কি ফুটে ওঠে সেটা তুমি আলোচনা করো। সেটাও কিন্তু আমি আমার ব্যাখ্যায় বলেছি, তোমরা সেটা আর একবার দেখে নেবে আজকে আমি সেই আলোচনায় যাচ্ছি না। এরপরে একজন আহ এসে জানালে আহ যে

কতদিন পর সে বাড়ি ফিরেছিল? আর উম কেন চলে গেছিলো সেটা তো জানোই স্মৃতিরত্নর ঘটনাটা লিখতে হবে। আর কতদিন পর ফিরেছিল সেটাও বলবে। এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলো না। ওই দিন পনেরো লালু কোথায় ছিল? কেন সে দিন পনেরো পা দেয়নি? এটার ঘটনাটা তো লিখবেই তারপরে লিখবে যে, ইন্ধনের অভাবে ক্রোধটা আস্তে আস্তে কমতে থাকে, এই বুদ্ধিটা লালুর ছিল ঠিক সেই কারণেই সে মায়ের থেকে দূরে সরে গিয়েছিলো। জানে যে দিনের সাথে সাথে সময়ের শেষে সাথে সাথে মার মন থেকেও এই কথাটা অনেকটা কু মানে মানে স্মৃতি থেকে অনেকটা দূরে সরে যাবে এবং মায়ের লা রাগও অনেকটা কমে যাবে তাকে না দেখতে দেখতে। আচ্ছা এক্ষেত্রে বলি লালু এবং গিন্নি, মু মানে মোটামুটিভাবে চরিত্র খুব একটা না আসলেও, লালু গল্প থেকে লালুর চরিত্র এবং শিবনাথ পন্ডিতের চরিত্র এই দুটো চরিত্র অনেক সময় আসে। চার নম্বরের যে প্রশ্ন তোমাদের হয়, তার জন্য ছোট করে চরিত্র দুটো একটু পারলে পরে যাবে। এই দুটো গল্পের যে important বিষয় সবটা আমি আলোচনা করলাম। খুব তাড়াতড়ি তোমাদের সামনে যে পরের video নিয়ে আসবো সেখানে আমি আরো যে important গল্প মানে চারটে গল্প আমি বলছি তার থেকে একটা আসবেই। সেই বাকি দুটো গল্পের আর দুটো মানে বাকি গল্প দুটো আমি তোমাদের সঙ্গে এই ভাবে আলোচনা করবো, যাতে করে পরীক্ষায় কোনো প্রশ্ন তোমাদের ছেড়ে আসতে না হয়। তাহলে চলো আজকের video আমি এখানেই শেষ করছি। খুব ভালো থেকো।